শন ইন্ডিয়া কনস্ট্রাকশন ইন-ন্ডিয়া বলে একটি অফিস -এর রুম মনে হচ্ছে দুটো উ কজি চেয়ার রাখা হয়েছে তিনটে। আর সামনে একটি টেবিল রয়েছে। টেবিলের উপর একটা ভাস রয়েছে যেখানে আ সানফ্লাওয়ার আ দিয়ে সাজানো আছে প্লাস্টিক -এর।

পিছনে লাইটও জ্বলে গেছে রাতের বেলা কোন ফুটবল ম্যাচ হচ্ছে।

এটি একটি মাঠ স্টেডিয়াম মনে হচ্ছে স্টেডিয়াম -এ কোনো লোক নেই মাঠেও কোন লোক নেই একদম পরিষ্কার -ম্যাচ -এর শুরু হওয়ার আগে পরিস্থিতি আ ওখানে উপরে একটি নীল কালার -এর আ দেখা যাচ্ছে টিআর আর নিচে একটি টিআর ।

আশেপাশে কোনো আ- আ বিল্ডিং নেই শুধু গাছপালা। অ্যা খুব একটি ভিতরের দিকে কোন একটি জায়গায় কোন ম অবস্থিত কোন একটি মাঠ স্টেডিয়াম বানানো রয়েছে।

এখানে কিছু গাছপালা দেখা যাচ্ছে। বিভিন্ন ধরণের গাছপালা বড় বড় গাছ রয়েছে তার পিছনে আ বিল্ডিং রয়েছে। বিল্ডিং-এ বিভিন্ন লাল সাদা কালার দেখা যাচ্ছে বিল্ডিং -এর সামনে রেলিং করা আছে একটি।

আ-দোতলা বাড়ি আছে। একটি সবুজ কালার এর একটি পাকা কাঁচা বাড়ি আছে। যেটা এখনো প্লাস্টার হয়নি। আ-সামনে মাঠ রয়েছে পার্কটা ঘেরা আছে।

উমম দুটো লোক যাচ্ছিস পাশে কিছু অটো দাঁড়িয়ে আছে। কিছু সাইকেল রাখা আছে একটি দোকানে। মনে হচ্ছে সাইকেলের রাখার দোকান।

কালার হতে বাকি রয়েছে। এখানে পাশ দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তার পাশ থেকে গাছপালা রয়েছে। আ আপাতত এখানে কোনো একটি লোক দেখা যাচ্ছে না।

আর ভিতরটা অন্ধকার রয়েছে একদম।